ও আচ্ছা তোদের কি মানে আমাদের সময় তো আহ trigonometry এগুলো ছিল geometry তোদের কি ওই গুলো আছে নাকি আরো? আচ্ছা আচ্ছা তোদের কি ওই লব কুশের অঙ্ক ওই সব ওগলোউ কি আছে নাকি? আচ্ছা আচ্ছা লব কুশের তো মোটামোটি উম তালে তোর

আহ কেন তোর যে sir মানে যার কাছে তুই অংক করছিস তো তাকে তালে ব্যাপারটা বল তোকে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে দিবে কেন কি পরীক্ষা তো আর বেশি দিন

Sin cos theta আর আর তিনটা আছে না sec cot আরেকটা কি আছে না cosec আহ ঠিক এগুলো আমাদের time এও ছিল তা এটা~এটার তো easy অংক তো মানে তুই চাইলেই ভালো করে করতে পারিস একটুখানি sir কে বল ভালো করে তোকে দেখিয়ে দিতে আসতে আসতে করে দেখবি তুই ঠিক করতে পারবি অসুবিধার কিছু নেই এমনি বাকি যা যা তোর পড়াশোনার যেগুলো subject আছে মনে কর আহ ইতিহাস ভূগোল বাংলা বা তোর জীবন বিজ্ঞান বা পদার্থ বিদ্যা সেগুলো মোটামোটি তোর preparation কেমন? সেগুলো মোটামোটি তোর preparation কেমন?

আচ্ছা মানে তোর main problem হচ্ছে এই আহ অংকটা নিয়ে তাই তো? আচ্ছা অংকটা নিয়ে তারমানে তোর main problem টা হয়ে যাচ্ছে সেটাই তো? তুই আহ এক কাজ কর আহ তুই ইউটিউবে তো কাউকে follow করতে পারিস অংকের ব্যাপারে কোনো sir কে বা আহ তালে তো তোর online এও মোটামোটি ব্যাপারটা কারণ তোর তুই যে sir এর কাছে পড়ছিস সেই sir তোকে তো আহ ওখানে বোঝাচ্ছে মানে বাড়িতে এসেই হোক বা তুই তার বাড়িতেই যা তো সেখানে খালি বোঝাচ্ছে কিন্তু আহ Online এ যদি কারুর help নিস্ তাহলে তো ব্যাপারটা তোর মানে সেক্ষেত্রে তোর তালে আহ মানে তুই যেকোনো সময়তেই আরকি ব্যাপারটা তোর কোথাও যদি problem হয় বুঝতে বা কিছু হয় তো সেক্ষেত্রে তো তোর সুবিধেই হবে হ্যাঁ মানে আমার মনে হয় দেখাটাই উচিত কেন কি দেখলে সেগুলো যদি আসতে আসতে করে মানে আহ এক তো sir বুঝিয়ে দিচ্ছে দুই তুই নিজেও যদি এরকম online এ দেখিস তালে তোর ব্যাপারটা আসতে আসতে তোর বুঝতে সুবিধা হবে তাই না? হ্যাঁ তো ওটার ওগুলোর আহ আর তুই নিয়ে করছিস তো? ওই test paper follow করছিস তো নাকি? করছিস না?

আহ test paper টা আহ test paper টা solve করবি কেন কি test paper টা solve করলে মোটামোটি আহ question এর যে pattern গুলো আছে আহ মোটামোটি কোন school কিরকম type এর question দেয় বা ওই যে ব্যাপারগুলো আছে তো ওগুলো বুঝতে সুবিধে হবে তোর তাই না?

হা হা obviously মানে test paper টা solve করা দরকার নাহলে তো তুই আহ মানে কিরম types এর question আসতে পারে বা কিরম কি হতে পারে হা Test paper টা solve আর আহ তোদের তো আহ তোদের মোটামোটি পরীক্ষা কবে থেকে পড়ছে মাধ্যমিক? বাবাঃ february এর তেইশ তারিখ থেকে march এর কত বললি? march এর তিন তারিখ মানে তাও মানে তাও এখনো অবদি তোর মোটামোটি হাতে আহ প্রায় প্রায় দু মাসের মত time আছে তাই না?

কিরকম question আসবে না আসবে সেই বিষয়ে কি school কিছু বলছে নাকি বলছে না?

আচ্ছা তা তোরা আহ তোদের maam কে মানে কিছু বলছিস না? যে এরকম কিরম question আসবে বা এরকম types এর কোন একটা আচ্ছা তা তোদের school কি test paper ও solve তা তোর কোনো maam এর আহ number হোয়াটসঅ্যাপ number বা ওরকম কোনো calling number এরকম কিছু নেই? তালে মানে maam কে তালে phone করে ব্যাপারটা জানা যে এরকম দরকার নাহলে অসুবিধে হচ্ছে

না আহ তুই একাইবা বলবি কেন মানে তোদের যে আহ school এর যে তোদের যে group আছে বন্ধু বান্ধবের তো তাঁরা তোরা সবাই মিলে আরকি maam কে একা হোয়াটসঅ্যাপে যেটা বা একটা mail কর বা একটা হোয়াটসঅ্যাপে যেয়ে একটা message করবি হ্যাঁ শুনতে পাচ্ছিস না কি বলছি? আমি বলছি যে তুই একা কেন বলবি মানে তোদের যে school এর যে group আছে তোরা আহ দশ বিশ জন মিলে একসাথে maam কে ব্যাপারটা জানা যে তোদের সবারই এই ব্যাপারটা নিয়ে problem হচ্ছে যে তোরা ওই জন্য চাইছিস যে হ্যাঁ কেন কি আহ test paper টা যদি ঠিক করে না করতে পারিস বা school যদি এরকম যদি কোনো আহ pattern যদি বলে না দেই যে এই pattern wise question আসতে পারে বা last পাাঁচ বছরের একটা ব্যাপারটা দেখে তো তাহলে তো মানে question face করতে তোদেরই problem হবে না

আচ্ছা মানে maam তার মানে কোনো help ই করবে না মানে তাই তো? ও বাবাঃ মানে আহ school এর প্রতি তার মানে কোনো ভরসা রাখাই যাবে না তাই না? তালে আহ তালে তুই এক কাজ কর তুই তোর বাড়িতে তোকে যিনি পড়ান তুই আহ তাকে বল যে last five years এর যে একটা question এর যে একটা pattern আছে বা তোর test paper solve করা বল বা যাই বল হ্যাঁ?

হা ওটাই মন দিয়ে কর আর আহ তোর আহ এবারে যে তোদের যে মাধ্যমিক পরীক্ষা হবে সে তো মানে খুব tough ই হবে মনে হচ্ছে কেন কি আহ যেহেতু দু হাজার কুড়ি আর দু হাজার একুশে সেভাবে মাধ্যমিক পরীক্ষা বলতে গেলে হয়ই নি না তো সেইজন্য

কুড়ি ঠিকই তাই তো আহ তো তোর মানে একটা চাপ তোর আছেই কেন কি এবারে question শুনছি নাকি খুব কঠিন করতে পারে আরকি sure নই But শুনলাম আর কি অনেকের কাছ থেকেই যে হা আর হয় তো মনে কর সেটা হয়তো যদি এখন অঙ্কটাই যদি এখন যদি tough করে দেয় তো তখন তো problem এ পরে যাবি আচ্ছা আগের বছরে কোনটা tough করেছিল? Life science টা tough করেছিল তো তাহলে মনে কর এ বছর হয়তো Life science টা আর tough করবে না বুঝতে পারলি? কেন কি পর পর দু বছর তো ওরকম একটা একটা specific subject এর ওপর তো ওরকম চাপ দেয় না ওরা ওটা আরকি ঘুরিয়ে ঘুরিয়ে দেয় এবারে হয়তো উম দেখ আহ physical science বা তোর অঙ্কটা হয়তো চাপ করলো বাংলা বা ভূগোল চাপ করার মতো মনে হয় না করবে বলে আচ্ছা মানে ওই গুলোর প্রতি তোর তাও একটা confidence আছে তাই না? কিন্তু অঙ্কটা নিয়ে তোর একটু সমস্যা হয়ে যাচ্ছে তুই আহ ওই যেটা তোকে বললাম তুই ঐভাবে আসতে আসতে করে অঙ্কটা মানে আহ বিভিন্ন রকম online যে সব platform গুলো আছে সেখানে অনেক sir রা আছে যারা তোর এই class nine বা ten এ তোর অঙ্ক করাই তুই সেই তাদের কে আসতে আসতে করে follow up করতে থাক উম বিশেষ করে তোর যখন trigonometry টাই যদি তোর problem main হয়ে থাকে তো তুই তালে আহ trigonometry টা নিয়েই এখন জোর দে কেন কি আহ হাতে তো আর মোটামোটি দু মাসের মত আছে তো

অনেকটাই মোটামোটি তোর রপ্ত হয়ে যাবে আর তারপরে তোর আহ online sir এর পাশাপাশি তোর বাড়িতে তো নিশ্চই মানে private tutor তো আছেই তাই না? হ্যাঁ তো তো তোর অঙ্কের যে যিনি আর কি তোর private tutor আছেন তো তাকে বা ব্যাপারটা জানা যে

Follow up কর~করলে আমার মনে হয় যে তোর অনেকটা উপকার হবে মানে তোকে থ্রো বই করার দরকার নেই কেন কি এখন time কম তুই খালি ওই ওই পাঁচটা কি দশটা একদম মানে খুব Tough tough school choose কর যেগুলোর আহ trigonometry ইর কিরকম types এর অঙ্ক দিয়েছে যদি করতে পারিস হয়তো দেখা গেলো যে তাদের সেই অঙ্কের মধ্যেই হয়তো দেখা গেলো আহ কোনো একটা অঙ্ক তুই আহ হয়তো মানে common পেয়ে গেলেও যেতে পারিস একটা কি দুটো একটা কি দুটো so তুই এক কাজ কর তো তুই এক কাজ কর তুই মোটামোটি আহ ওই নামি নামি school গুলোর যে আছে ওগুলো তুই আসতে আসতে করে follow করতে থাক তালে আর তোকে থ্রো বই আহ মানে trigonometry ইর যত অঙ্ক সব করার দরকার নেই এখন ওই আসতে আসতে করে খালি selective কিছু কিছু জিনিস কর বুঝতে পারলি তো আমি কি বলতে চাইছি?

আমাদের boys বালিগঞ্জ boys বা তোর বড়িশা বা ওই এই types যে school গুলো আছে না এই school গুলোর যে আহ pattern বা এই school গুলোর যে অঙ্ক তুই সেগুলো মোটামোটি করতে থাকলে হয় তো তুই এর মধ্যেই common পেয়ে যাবি trigonometry তে তোদের মোটামোটি কত number থাকে তিরিশ? হ্যাঁ ওরকমই so এটা অনেকটাই huge number না দু পাঁচ number তো ব্যাপার না হ্যাঁ তো তুই মোটামোটি এগুলো করলে দেখবি তোর মোটামোটি হয়তো এখান থেকেই তুই common টা পেয়ে যাবি so এই হচ্ছে ব্যাপারটা

আর তবে আহ তোর যদি কপাল ভালো থাকে তাহলে তোর আহ আমাদের lockdown শুনছি হয়ে যাবে যদি হয়ে যাই তালে আর তোর পরীক্ষা হবে না offline এ online এ হবে বা ওরকম একটা হয়তো কিছু হবে ওরকম এখনো তো কিছুই বোঝা যাচ্ছে না

হ্যাঁ সেটা তো অবশ্যই তবে এটাও ঠিক তুই ওই আহ

আহ এই নই যে তুই সেই ভেবে বস থাকবি যে তুই তোর মত preparation নিয়ে যা তারপরে lockdown হয়ে গেলে আর কিছু করার নেই আর lockdown না হলে পরীক্ষাটা দিবি ভালো করে দিবি হম যেটা বললাম সেটা মাথায় রাখবি ঠিক আছে? আহ মন দিয়ে পড়াশোনা কর অসুবিধা নেই তালে কোনো দরকার লাগলে আমাকে আবার phone করিস ঠিক আছে? রাখছি তালে আমি?

স্বাস্থ্য হল আমাদের জীবনের একজন একটা মূল্যবান বিষয়। যেটা সকলের সুখের একটা মুল্য। স্বার্থ মানুষের পরম সম্পদ। যা স্বা~ যার স্বাস্থ্য নেই তাহার মতে তাহার জীবনে অনেক কিছুই বেফালতু আছে। তা ধরুন যার স্বাস্থ্য নেই তার মত হতভাগা আর পৃথিবীতে কেউ নেই। স্বাস্থ্যহীন ব্যক্তির পক্ষে জীবনে একটি বিড়ম্বনা মাত্র। অপরপক্ষে, স্বাস্থ্যবান ব্যক্তি দারিদ্র হলেও সুস্ ~ সুখি। মানুষ সুখ শান্তি ও আনন্দের প্রত্যাশা করে। কিন্তু স্বাস্থ্যহীন ব্যাক্তি বিরাট অট্টালিকায় বাস করিয়াও কোমল সজ্জ্যায় শয়ন করিয়া শান্তিতে~ শান্তি লাভ করতে পারে না। স্বাস্থ্যবান দারিদ্র ব্যক্তি স্বাস্থ্যহীন ধনবান ব্যক্তি অপেক্ষা অধিকতর সুখি। স্বাস্থ্যহীন ব্যক্তি আর্থিক মানসিক এবং আধ্যাত্মিক ক্ষেত্রেও উন্নতি লাভ করিতে পারে না। জীবনে সকল ক্ষেত্রেই স্বাস্থ্যের প্রয়োজন। স্বাস্থ্য ভাল না থাকলে, মানুষের চিন্তা শক্তি ও স্মৃতি শক্তি লোপ পায়। সাধারণত স্বাধী~ স্বাস্থ্যহীন ব্যক্তি সমাজ সমাজে তার মেজাজ সবসময় হারিয়ে ফেলে। সে সবসময় খিটখিটে থাকে। সাংসারিক জীবনে সর্বপ্রকার উন্নতি স্বাস্থ্যবান মানবের পক্ষে সম্ভবপর। সব প্রকার বিলাস ও ঐশর্য থাকিলেও স্বাস্থ্যহীন মানুষের জন্য তাহা তৃপ্তিকর নহে। স্বাস্থ্য ভালো থাকিলে সকলের তৃপ্তি ভালোভাবে করা যায়। সকল তৃপ্তি ভালো ভাবে করা যায়। স্বাস্থ্যবান দারিদ্র মজুর স্বাস্থ্যহীন ধ্বনির চাইতেও সুখী। একথা সহজে বুঝিতে পারা যায়। জীবনে সকল প্রকার আনন্দ, তৃপ্তি, কর্মপরতার মূল্যে রইয়াছে স্বাস্থ্য। স্বাস্থ্যব অবস্থায় বুঝিতে না পারিলেও অসুস্থ হইলে দিনের আলো ন্যায় একথা সহজেই বুঝতে পারা যায়। মানুষ যেমন তার শক্তি দ্বারা ধন-সম্পদ রক্ষা করবার চেষ্টা করে, তেমনি স্বাস্থ্য রক্ষার জন্য মানুষের সচেতন থাকা উচিত। এ কথা অমূল্য উপদেশ, স্বাস্থ্যই সম্পদ কথাটির মধ্যে নিহিত আছে। সুস্থতা মানব জীবনের অমূল্য সম্পদ আর, সম্পদ ধরে রাখা প্রধান নিয়ম নিয়াম~ নিয়ামক হচ্ছে স্বাস্থ্যবিধি অনুসরণ করা। শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি ও সংক্রমণ রোগ প্রতিরোধ স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। বর্তমানে সারা বিশ্ব

অনুশীলনকে বোঝায় যেগুলো সুসাস্থ নিশ্চিত করতে এবং রোগ সংক্রান্ত প্রতিরোধে সহায়তা করে। স্বাস্থ্যবিধি শব্দটির ইংরেজি পরিভাষা, হাই~ hygiene যা গ্রিক হা~ hygenius থেকে এসেছে। এর অর্থ হল স্বাস্থ্য বা সুস্বাস্থ্য সংরক্ষণ। মূলত স্বাস্থ্যবিধি হচ্ছে, সুস্থ জীবন যাপনের জন্য আবস্যিক স্বাস্থ্য চর্চা।

স্বাস্থ্যবিধি অনুসরণে অনুসরণে করণীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করা একটি ভালো অভ্যাস। নিজের ও নিজের পরিবারের সুরক্ষা নিশ্চিত- করার জন্য প্রত্যেকেই প্রত্যেকেরই উচিত স্বাস্থ্যবিধির অনুসরণ করে স্বাস্থ্যকর জীবন যাপন করা। সুস্বাস্থ্যের জন্য যেসব নিয়মাবলী অনুসরণ করা আবশ্যিক তার মধ্যে উল্লেখযোগ্য হল নিজেকে সবসময় পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত করতে হবে। এবং আশেপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে হবে, খাবার দাবারের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে, সাবান বা hand wash নিয়ে বেশ বিশ second ধরে হাত ধুতে হবে। বাড়ির বাইরে গেলে hand sanitizer ব্যবহার করতে হবে। সুষম পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে, নিয়মিত শরীর চর্চা ও পর্যাপ্ত পরিমাণে ঘুমের বিষয়ে লক্ষ্য করতে হবে। হাঁচি হাঁচি কাশির সময় tissue paper ব্যবহার করতে হবে, ব্যবহৃত টিস্যু ময়লা রাখার নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। mask পরিধান করতে হবে শারীরিক দূরত্ব মেনে চলতে হবে। এজন্য অন্তত তিন ফুট দূরত্ব মেনে চলে~ চলার কথা বলা হয়। খাবার অবশ্যই ভালোমতো রান্না করে খেতে হবে। খাওয়ার আগে ও পরে হাত ধুয়ে নিতে হবে। বর্তমানে বিশ্ব প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধির গুরুত্ব বর্তমানে প্রাণঘাতী করোনা virus এর থাবায় পুরো পৃথিবী বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই virus কে আনুষ্ঠানিকভাবে মহামারী হিসেবে আখ্যায়িত করেছে। এই ভয়াবহ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার প্র~ বিকল্প নেই। একমাত্র স্বাস্থ্যবিধি মেনে চললে পৃথিবীর মানুষ আবার সাধারণ অবস্থায় ফিরতে পারবে। এইসব স্বাস্থ্যবিধি মেনে চললেই আমরা যে কোন সংক্রমণ ব্যাধি থেকে নিজে দেরকে সুরক্ষিত রাখার পাশাপাশি অন্যদেরকেও সুরক্ষিত রাখতে পারবে। স্বাস্থ্যবিধি অনুসরণের উপকারিতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রোগের প্রাদুর্ভাব রোধ মহামারী এবং সংক্রমনের রোগের থেকে নিস্তার আহ দূরে থাকা। স্বাস্থ্যবিধি অবহেলার পরিমান - স্বাস্থ্যবিধি অবহেলা করে সুস্থ থাকা সম্ভব নয়। স্বাস্থ্যবিধি অবহেলা করলে মানুষ বিভিন্ন virus, bacteria জনিত রোগে ভুগতে পারে। স্বাস্থ্যবিধি মেনে না চললে শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায় ফলে মানুষ সহজে অসুস্থ হয়ে পড়ে। শারীরিকভাবে অসুস্থ মানুষ মনের দিক থেকে হয়ে পড়ে বিকল, মেজাজ হয়ে যায় খিটখিটে। বিভিন্ন আহ স্বাস্থ্যবিধি অনুসরণ করে গৃহীত পদক্ষেপ WHO world health organization স্বাস্থ্য সুরক্ষার যে নিয়মিত স্বাস্থ্য স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরামর্শ দিয়েছে। বিশ্বর সব দেশ ব্যক্তিগত ও সামাজিক দিক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে গুরুত্বপূর্ণ ব্যবস্থা আরোপ করেছে। ভারতবর্ষের জনগণ সর আহ জনগণ তার আহ তা মেনে চলতে উৎসাহিত হয়েছে। স্বাস্থ্যবিধি অনুসরণ করা একটি ভালো অভ্যাস অন্তত নিজেদেরকে সুস্থ রাখা সুস্থতার কথা ভেবে যদি স্বাস্থ্যবিধে মেনে চলা হয় তাহলে সবার সুরক্ষা নিশ্চিত হতে পারে। এতে ভয়াবহ রোগ জীবাণু থেকে রক্ষা পাওয়া যায়, পরিবার এবং সমাজ সকলের

প্রথমত শরীর চর্চা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, পরিষ্কার থাকতে গেলে স্নান করা, স্নানের পরে আহ শরীর আহ শরীরের চামড়ার ময়লা সরিয়ে লোমকূপ যখন বন্ধ হয়ে যায়, তার মধ্যে নানা রোগ জন্মতে পারে। এই জন্য দাঁত কি উম জিভ, হাত-পা, কান ও চুল পরিষ্কার করার প্রয়োজন। দন্তরোগ, অর্থাৎ দাঁত দাঁতের যখন কোন সমস্যা হয় তখন অনেক সেখান থেকে অনেক রোগের উৎপত্তি হয়। পরিধেয় বস্ত্র বিছানা ও জামাকাপড় সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা একান্ত প্রয়োজন। বাসগৃহে যাতায়াত যথেষ্ট পরিমাণে পরিমাণ আলো বাতাস লেগে সেই দিকে লক্ষ রাখিতে হবে। স্বাস্থ্যরক্ষা আরও এক উপায় হল পুষ্টিকর খাদ্য ও বিশুদ্ধ আহার। সকল খাদ্যবস্তু না খেয়ে পেটে নানা রকম রোগের সৃষ্টি হয়। আজকাল বাজারে নানারকম ভেজাল দ্রব্য পাওয়া যায় যেসব- এইসব ভেজাল খাদ্য দ্রব্য স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্বাস্থ্য রক্ষার জন্য ভিটামিন যুক্ত খাদ্যের যথেষ্ট প্রয়োজন। ব্যায়াম স্বাস্থ্যকর আহ স্বাস্থ্য রক্ষার জন্য অন্যতম উপায়। আহ স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সংস্থা WHO সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা হয়। শিক্ষাগত মনোবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞান ও জীব বিদ্যার নানা রকম স্বাস্থ্য সম্পর্কে লেখা রয়েছে। স্বাস্থ্য সম্পর্কে বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষা ক্ষেত্রে এবং বিভিন্ন জায়গাতে আহ যত সম্ভব শিক্ষাদান করা হয়ে থাকে। স্বাস্থ্য আমাদের জীবনের এমন একটা জায়গা যেটা সকলের আহ পেশা জাত ধর্ম নির্বিশেষে আহ প্রত্যেকটা মানুষের জন্যই প্রয~ প্রযোজ্য। স্বাস্থ্যই সকল মানুষের সুখের মূল। স্বাস্থ্য তো মন স্বাস্থ্য তো স্বাস্থ্য ভালো তো মন ভালো তাই আন্তর্জাতিকভাবে সবচেয়ে জনপ্রিয় একটি স্লোগান সবার জন্য হলো জন্য স্বাস্থ্য। সুখী জীবনযাপনের জন্য চাই সুস্বাস্থ্য আর সুস্বাস্থ্য মানেই হলো শরীর ও মানসিক সুস্থতা। সাম্বন~ সম্বন্ধিতভাবে শারীরিক ও মানসিক উভয় দিকই সুস্থতা বিরাজ করলে একজন ব্যক্তিকে সুস্থ বলা যেতে পারে। বিশ্বের প্রতিটি মানুষকে মৌলিক অধিকার এবং মৌলিক দাবিতে সুস্থতা অর্জন করা। সম্প্রতিক ভারতবর্ষে যে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে। এবং এর প্রতিফলনও দেখা গেছে। আহ সকাল ও বিকেল নদীর তীরে নদীর তীরে গিয়ে আহ একটু চলাফেরা করা, বৈঠকখানায় যাওয়া, কুস্তি করা খেলাধুলো করা বিভিন্ন রকম ব্যায়াম করা এই এইসব অত্যন্~ অন্যতম উপায় আমাদের স্বাস্থ্য কে ঠিক রাখার জন্য। সা~ বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা যেমন ভালো থাকব তেমনি আমাদের দেশের বা আহ দেশের প্রত্যেকটা লোকও ভালো থাকবে। একজনের থেকে আরেকজন জেনে সেও যখন সুস্থ ভাবে বাঁচা শুরু করবে তখন তার স্বাস্থ্য ভালো দেখে আরেকজন লোকও তার স্বাস্থ্যকে ভালো করার চেষ্টা করবে। এই ভাবেই সারাটা দেশ ভালোভাবে বাঁচতে পারবে। বিভিন্ন রকম আহ পত্রিকা television ও আজকাল তো ফোন এর যুগ। ফোন এর ফোন এর মধ্যে বিভিন্ন রকম

হ্যাঁ রিঙ্কি বলছিস? হ্যাঁ আমি রিঙ্কি বলছি আপনি কে বলছেন?

না চিনতে পারিনি আপনি একটু নামটা বলবেন কি? রঞ্জনা বলছি। এখন বোন হ্যাঁ এখন চিনতে পারছিলিস না।

হুম। ও এই ব্যাপার? হ্যাঁ কি করে মনে করলাম মানে একটা কারণ আছে আর এমনিও অনেকদিন কথা হয়নি কারন টা হচ্ছে যে তোদের ওখানে কি কোনো এরকম মেয়েগুলো আছে যারা মানে একটু parlour এ কাজ করতে চায় মানে তারা সেখানে অনেকগুলি? হ্যাঁ কি হয়েছে না আমার যে কাকি ছিলনা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। উনি না মানে একটা parlour খুলছেন এইযে আমাদের করুণাময়ী তে। Just মানে তোর road এর ওপরেই মন্দিরের কাছে, হ্যাঁ এবার উনি বলছেন যে একটা parlour start করবো যে আমার তো staff চাই

অন্তত শুরু শুরুতে দুটো তিনটে তো লাগবেই লাগবে এবার আমি বললাম, যে ঠিক আছে বলবো কারন আমার দু তিনটে বন্ধু হয়ত তাদের জান~জানাতে বা তাইতো শিখেছিস parlour এর কাজ তুই যদি, করতে চাস তাহলে ভালো নাহলে তোর ই মানে class এ যেতিস নিশ্চয়ই contact হবে কারোর না কারোর। হ্যাঁ তাইজন্য কারন তোদের ও practise এর দরকার না, তাই অনেকজন চায়না যে শিখে একটা parlour এ ঢুকে যাবো। তাহলে হাতের speed টা বাড়বে বা অনেকজন ঘরেই থাকে এবার তাই জন্য ওই তোর সাথে একটু আলোচনা করতাম যে parlour এর জন্য কোনো মেয়ে হলে বলার জন্য। দেখ parlour এখন তো একটু শেষ দিকে হয়ে গেছে মাস টা, এখন সব set up ready আছে ঠিক আছে জায়গা টাও নেওয়া হয়ে গেছে,

দশ পনেরো দিন পর ভাব ready হয়ে যাবে কিছুটা furniture এর কাজ ওই যে বাকি আছে ব্যাস সেটা হলে আরকি হয়ে যাবে।

দেখ একটা parlour খুলে তোর ওই দশটা থেকে দশটা দিয়ে খুললো তারপর তোর মানে, হ্যাঁ বন্ধ হবে আবার নটার সময় বা নটার সময় বা পূজোর occasionally তোর দশটার সময় আবার রাত্রে বন্ধ হয় কিন্তু আহ কথাটা হচ্ছে এবার দুটো shift দেবে কারণ এক~একজন ই এসে পুরোটা করতে চাইলে যে করবে full time হ্যাঁ যদি এরকম করতে চায় কেউ যে half time করে মানে সন্ধ্যে টা করলো কেউ আবার নাহলে সকাল টা করলো কেউ বুঝেছিস ছয় ছয় ঘন্টা। ওই দশটা থেকে চারটে পর্যন্ত একটা shift আর চারটে থেকে দশটা একটা shift হ্যাঁ সেরকম রাখবে কারন দেখ ওই main road এর ওপর তো, আর দুপুর বেলা বন্ধ করা যাবে না বুঝলি আর এখন তো একটু শুরু শুরু না? তাই customer রা যদি দুপুর বেলায় ভাবে যে খোলা থাকে সেরকম দুপুর বেলা তো সেই কিছু অনেকজন তো খুলে রাখেনা না?

হ্যাঁ সেটা তো বটেই না সেটা তো বলবো আমি just এখন timing টা বললাম, এবার সবকিছুই বলবো যেরকম বলেছে যে আহ এখন তো শুরু শুরু তাই ওই তোর, যে full time করবে তাকে উম চোদ্দ দেবে উনি ঠিক আছে? চোদ্দ হাজার মাসে হ্যাঁ, মাসে হ্যাঁ তো, তো সপ্তাহে একদিন শুধু ছুটি থাকবে ব্যাস আর যে half time করবে তাকে আট দেবে হুম হ্যাঁ হ্যাঁ।

এবার full time থাকলে তাদের তো মানে থাকতে হচ্ছেই কিন্তু half time যারা করে হয়তো customer টা বেশি সেদিনে আধ ঘন্টা late হয়ে গেলো তাইজন্য ওদের কে আট দিয়ে দেয়। বলেছে যে আট দেবে হ্যাঁ কারণ একটা customer কে যদি আমি facial করছি সে এলো সাড়ে তিনটার সময় আমি ধরালাম ওকে পৌনে চারটে ঠিক আছে? এবার আমি চারটে বাজলেই ওকে ছেড়ে দেবো সেটা তো না আমি তো নিজের কাজটা পুরো complete করবো তাইনা? হ্যাঁ হ্যাঁ সেটাই আর সেটা করতে আবার time লাগবে তাইনা? আর দেখ সকালে দশটায় খুলছে তাহলে দশটায় কি customer আসে তুই ভাব। এতো তো parlour আমরা visit করি এরকম তো আসেনা শুধু নামের খোলা থাকে, ওই কখনো কখনো হয়তো চলে আসে দশটায় একদম কিন্তু অতো সকালে কেউ আসে না। আর ওইটা তো ladies beauty parlour না? আর মহিলারা তো কাজ করে আসবেই হুম, তাইজন্য এবার সকালের দিকে একটু বসে থাকছে তাই না? তখন customer থাকছে না ওই একটু গোছানো ফোছানো সব, সব জিনিসপত্র বার করলো আলমারি থেকে এই কাজ গুলি হবে তাহলে এই হয়ত ঝাঁট দেওয়া তবে এইগুলো সব ঠিক করে রাখা, বাটি গুলো ধোওয়া আছে কিনা সেটা দেখা তাইনা? হুম। আচ্ছা হ্যাঁ।

আচ্ছা তুই করবি?

হুম, তুই একটু হ্যাঁ, তুই একটু ওদের সাথে আলোচনা করে নিস মানে ওই ব্যাপারটা বলে দিস আরকি, আর যে একটু রাজি interested মনে হয় তোর তাকে number দিয়ে দিস, সবাইকে number দিতে যাসনা আবার যে নাও করবে সেও বারবার call করবে তা আবার একটা এ হয়ে যাবে তাইনা? হুম।

হ্যাঁ সেটা তো বটেই কেউ তাড়াতাড়ি করে নেয় কেউ late এ করে।

হ্যাঁ সেটাই সেটা তো বটেই কারন আমি তোকে দিতে বলেছি তো এটা নয় যে তোর দায়িত্ব হয়ে আমি নিচ্ছি সবাই কে যে কারর কিছু ভুল হলে তোকেই বলা হবে এটা তো ঠিক নয় না?

হুম হুম হুম হুম, হুম দেখ এমনি practise এর তো দরকার লাগবেই যেই হোক না কেনো। দেখ সেটা, দেখ কাকিমা সব কথা তো আমাকে বলেনি, উনি শুধু বলেছেন এরকম এরকম কথা আমি বললাম ঠিক আছে তুমি বলো একটু details আমাকে বলো তাহলে আমি একটু, সবাইকে বলতে পারবো যেন আহ সেই করে আমাকে এই জিনিস গুলোই বললো আর আমারও মানে মনে, খেয়াল নেই যে এই কথাটা জিজ্ঞেস করে নেই ছুটির ব্যাপার টা। শোন তোকে একটা কথা বলছি আমি তোকে কাকিমার number দিচ্ছি ঠিক আছে? এবার তুই কি করবি না এবার আজকে সন্ধ্যা বেলা আমাকে call করে নিস। হুম হুম সেটা তো অবশ্যই দেখ emergency case বা কিছু হলে কোথাও যাওয়ার হলে সেটা তো হয় না?